এখানে আর এক আর এক জায়গায় লেখা আছে পপুলার ।

মাঝখানে ফাঁকা আছে। চারদিকে সবুজ এবং মাঝখানে ফাঁকা।

দোকান আছে ফলের দোকান করছি।

এখানে বিভিন্ন শ্রমিক আসে।

আমরা মনে করছি কারণ লেখা আছে পাশে প্রশাসনিক ভবন।

করা হয় বলে আমার মনে হ--

নার্সিং হোম -এর নাম জীবনজ্যোতি নার্সিং হোম । এখানে।

এই এ.টি.এম. থেকে মানুষ তা --

অনেকে বসে আছে । সম্ভবত এটা কোনো মন্দিরই হবে বলে আমার ধারণা ।

যে খোপ খোপ করা আছে এই জমির মতন।

সম্ভবথ অনেক দিনের বিল্ডিং হতে পারে।